এটি একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাঠের ছবি।

এটি একটি রেস্টুরেন্ট এর ছবি।

এবং এই নদীটি অবস্থিত ঝাড়গ্রামে।

এবং এই জিম টি অবস্থিত ঝাড়গ্রামে।

ও এই ব্যাংক টির নাম হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ।

এই বিল্ডিং টির নিচে অনেকগুলি ছোট ছোট দোকান একত্রে রয়েছে।

এই দোকানে বিভিন্ন ধরনের সবজি ও ফল পাওয়া যায়।

এবং এই রাস্তাটির একপাশে পার্কিং জোন ও অন্য পাশে একটি বড় বিল্ডিং রয়েছে।

এটি একটি সরষে ক্ষেতের ছবি।

এবং এই রাস্তাটি চারপাশে অনেকগুলি উঁচু গাছ রয়েছে।

এবং এই স্কুল টির নাম হল আর_বি_এম গভারমেন্ট গার্লস হাই স্কুল ।

এটি একটি খাবারের দোকান এই দোকানটির নাম হলো সিরাজ ঝাড়গ্রাম ফাস্টফুড সেন্টার ।

এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলি টিভি কে সাজিয়ে রাখা আছে।

এই পার্ক টি অবস্থিত ঝাড়গ্রামে ও এই ছবিটি তোলা হয়েছে ঠিক সকাল বেলার দিকে।

এই পোস্ট বক্স টি অবস্থিত ঝাড়গ্রামে ও এই ছবিটি তোলা হয়েছে ঠিক সকাল বেলার দিকে।

এবং এই ব্যাংক এর এ_টি_এম টির নাম হলো বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ।

এটি একটি পার্কিং লট এর ছবি।